উমমমম কুড়কুড়ে রাখা আছেআর সবজি অনেক অনেক প্রকারের খাবার রাখা আছে এই দোকানটায় সবকটা সামান পাওয়া যায় |

এই ফটো টো কোনো হেলথ সেন্টার এর ফটো বটে যার নাম টো মোদী হেল্থ সেন্টার বটে

এই হোটেলের বাহিরে একটা সাইকেল আর দু চারটে বাইক কে --

এই ফটো টো বাজারের ব্যাগ যেটা নিজের ফটো বটেযাআআআ--